গেট - টির রং সাদা বাড়িটার রংও সাদা। পশে দুধারে গাছ আছে বড়ো বড়ো ও --

হেঁটে যাচ্ছে লোকটির প পোশাকের রং কালো প্যান্ট - এর রং কা হুঁ খয়েরি --